উপরে দেখা যাচ্ছে একটা বোর্ডও লাগানো হয়েছে মনে হয় এটা একটি ব্যাঙ্ক ।

এই ফটোতে দেখা যায় দুজন লোক দাঁড়িয়ে আছে এক--

টাইল সটা খুব সুন্দর সুন্দর দেখা যায় পুরো মার্বেলের ও টাইলস নরমাল টাইলসও দেখা যায়।

এ ফটোতে দেখা যাচ্ছে যে এটা হতে পারে কোনো পূজার জায়গা হয়তো--

এবং খুব সুন্দরে এটা সাজানো হয়েছে।

এ দেখতে একটা দোকান দেখা যার অ্যালুমিনিয়াম ওয়ার্কশর।

আমার মনে হয় এটা একটি কম্পিউটারের দুকান যেখানেও কম্পিউটার ক্র কম্পিউটার কাজ করা হয়।

আমি দেখতে পাচ্ছি হোটেল বা ধাবা হতে পারে।

সাইডে একটা চেয়ার রাখা আস--

এই ফোটো ত্রে বিরিয়ানির আমার লাগচে।

ঝিকঝাক জিনিসের মিষ্টি রাখা আছে দেখা যায়।

এ্যাঁ এবং খুব সুন্দর লাইটিং করা হয়েছে সাতে ।

এই ফোটোতে দেখা যার অ্যা বাইক দেখা যাচ্ছে এবং একটি স্কুটি এবং তিনজন লোক দেখা যাচ--

যে এটা দেখতে লাগে যে এটা একটি কোর্ট ।

যেটা খুলে একজন ব্যক্তি বিতরে কি করছে এ কি করছে লাগছে মেকানিকসই করছে।

আমার মনে হয় এটা একটি ইয়োগা সেন্টার ।

এটা দেখে আমি বলতে পারবো যে এটা একটি হার্ডওয়্যার -এর দুকান কারণ এ জিনিস হার্ডওয়্যার -এর দুকানে পাওয়া যায়।